ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি বিল্ডিং এর ছবি।

সবগুলির মাথায় লাল হলুদ সবুজ রং করা।

চিনা দেখতে পা গ্রামের ছবি।

ক্যামেরা -টা স্ট্যান্ড করে রাখা আর পেছনে অনেকগুলো বাড়ি যেগুলো সবে তৈরি হচ্ছে।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি রেল স্টেশন এর ছবি।

ঝর্ণার জল উপরে উঠে নিচে নামছে।

যাদের হাইট গুলো ছোট থেকে বড়ো বা বড় থেকে ছোটো আকারে দাঁড়িয়ে আছে সবাই লাইন দিয়ে ।

যেখানে গ্রামের গরিব বচ্চার সবাই মন দিয়ে পড়াশুনা শি--

শপিং মল ভর্তি আলো আর প্রচুর-র-র লাইট -এ ভরা ।

তার পাশে বাচ্চাদের খেলার জন্য একটি--

অনেকটা জল খুব স্পিড -এ বেয়ে চলে--

লাল রং এর পাপড়ি গুলি ভেতর দিকে রয়েছে। আর প্রত্যেকটা পাপড়ির মাথা সাদা রঙের।

ছবিটি দেখে মনে হচ্ছে এইটি একটি মসজিদের ছবি।

সুইমিং পুলের পার্ক । যার পাশে ছোট্ট করে একটি সুইমিং পুল রয়েছে। তার পাশে রয়েছে অনেক গুলি বিল্ডিং ।

এটি একটি ওয়াটার পার্কের ছবি।

পাশে অবশ্য ফলের দোকান ও রয়েছে।

একটি হলুদ রং এর গেট একটি তার।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোন ভবনের।

লোক একজন দাঁড়িয়ে একজন বসে আছে।